এটি হতে পারে একটি দোকান বা এটি এমন জায়গা যেখান দিয়ে গাড়ি মেরামতিও করা হয়।

এই ছবিটাতে আমি একটা দোকান দেখতে পাচ্ছি। যেটি দেখে মূলত মনে হচ্ছে এখানে গাড়ির জন্য যা যা জিনিসপত্র উপাদান প্রয়োজন সেই সমস্ত পাওয়া যায়।

হলুদ রং দিয়ে এবং দেখতে পাচ্ছি যে এর ডা--একদম ডান দিকে একটি তাকের মধ্যে কিছু যন্ত্রপাতিও রাখা রয়েছে মাঝখানে দুটো লাল রঙের বালতিও রয়েছে যেটিতে ময়লা আবর্জনা ফেলা যায়।

এখানে এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন মন্দির বা মসজিদ বা কোন ধর্মীয় স্থানের ভেতরের অংশ যেখানে বাইরে লেখা রয়েছে দান বাক্স যেখানে মানুষ এসে কিছু দান করতে পারেন।

এবং মাঠের মধ্যে বেশ কয়েকজন প্রতিযোগী উপস্থিত রয়েছেন যারা নির্দিষ্ট পোশাক পড়ে রয়েছেনসেটিও আংশিক বোঝা যাচ্ছে সামনে দিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি উপহার রাখা রয়েছেসেটিও চোখে পড়ছে।

এবং এখানে সামনে বেশ কিছু ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন যারা তাদের আইন পড়াশোনার জন্য এই মহাবিদ্যালয় পোশাক পড়ে রয়েছেন নির্দিষ্ট।

এই ছবিটাতে আমি বেশ কয়েকটি উচু-ত বহুতল বাড়ি দেখতে পাচ্ছি । যেটি সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা এবং তার সামনে লোহার দরজা দেওয়ার সেটিও আংশিক বোঝা যাচ্ছে।